এবং এখানে ল গাছ দিয়েছে এবং একটি মেয়ে এখানে মোবাইল ঘাঁটছে এবং সবাই এখানে পুজো করছেন এবং তার সামনে একটি সুন্দর গাছ এবং নীল আকাশ।

এবং সামনে লেজ বিভিন্ন খাওয়ার জিনিসপত্র পাওয়া যায় এখানে বিশেষ দ্রব্য--

এখানে এটা জিম সেন্টার এখানে জিম শেখানো হচ্ছে এবং একটি ছেলে এখানে একটি বড়ো একটি -ই জিম নিয়ে এখানে জিম করছেন। এবং তার সামনে একটি যারা জিম শেখান তারা এখানে তাদেরকে শিখাচ্ছেন। যারা জিম শেখে তারা খুব সুন্দর ভাবে বডি ফ্রিনেস ঠিক রাখেন।

বই দোকানে ভিতর খুব সুন্দর ভাবে লাইট জ্বলছে এবং একটি তারা ঝুলছে দেখা যাচ্ছে।